একেবারে নিঃসঙ্গ কেমন জানো ধুধু করা দুপুরের জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনি আদর করে একটা কথা বলে এমন কোন লোক আছে আমার। মরবার সময় দুটো দু মুখে দু ফোঁটা জল দেওয়া এমন কেউ নেই আমার আর জানো যখনই এসব কথা ভাবি তখনই ভয় যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে।

আমার তখন কেউ দুটো ভালো কথা বলে।

কেউ কি এই বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়, দেয় না আমি কার কে চায় আমাকে public এই মাঝরাতে। public এখন theatre দেখে টেকে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে তুমি কি ভাবছো public আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘোরে আমাকে স্বপ্ন দেখছে পাগল আমাকে আর কে চায় কেউ না। আমার ঘর সংসার কেউ নেই কিছু নেই কিন্তু তাই নিয়ে আমার মত লোকের এত দুঃখ আমি তো মানুষ হাত-পা ওয়ালা জ্যান্ত মানুষ একটা আরো তো আরো

সবচেয়ে প্রাচীন ভদ্র বংশে জন্মেছিলাম এই line এ আসার আগে আমি police এর চাকরিতে ঢুকেছিলাম। আর কি চেহারায় না ছিল আমার। ছোকরা বয়স তো তখন চেহারায় জেল্লা ছিল কাউকে তোয়াক্কা করতুম না শরীরে শক্তি ছিল মনে সাহস ছিল আজকের double কাজ করতে পারতাম, একাই।

তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল একেবারে নিঃশেষ করে দিয়ে গেল আমাকে যেন আগে আমি বুঝতে পারিনি হঠাৎ এই মাঝরাতে আমি যখন stage এ। উপরে এসে দাঁড়ালাম theatre এ black well এর দিকে তাকালাম এই একটু আগে সামনেই ওই অন্ধকারের দিকে দেখলাম হঠাৎ আমার মনে হল কে যেন আমার জীবনের। সমস্ত খাতা খানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। theatre এর দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের টা বছর। কি জীবন ওই অন্ধকারে আশ্চর্য স্পর্শ যেসব অর্থ আমি দেখলাম শেষ যেমন স্পর্শ তোমার মুখ দেখতে পাচ্ছি এখন ঠিক তেমনি তেমনি স্পর্শ। আমি একে একে সব পার হয়ে যেতে দেখলাম আমার যৌবন আদর্শ শক্তি সম্ভ্রম প্রেম নারী হ্যাঁ একটা মেয়ে। হম ।

hello ।

বলি।

হাসির মনে হচ্ছে এটা বুঝলে। গদাই এগারো এগারো বারো বছরের ছেলে তার নাম হচ্ছে গদাই কি নাম hello hello hello তখন তার বর তখন তার বছর বয়স তখন তার বাবা-মা গাড়ি দুর্ঘটনায় মারা যায় ছোট থেকেই সে ঠাকুমার কাছে মানুষ ঠাকুমার আদরে সে এক বাঁদর তৈরি হয়েছে রোজ school এ গিয়ে। বসে আর ঘুমায় উপস্থিতি একদিনও দেয় না এবারে result এ বড় বড় রসগোল্লা এনেছে hello । ঠাকুমাকে ঠাকুমাকে বলছি শোনো আহ ।

গদাই সেসব দিনে কি না পারতাম যেমন খুশি তাই পারতাম আমার মনে আছে সেসব দিনের কথা কি সহজেই একটা চরিত্র বুঝতে পারতাম আশ্চর্য সেসব দিনের। আগেকার দিনে যে পাঠ গুলো করেছিলাম সেগুলো এখনো দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে আচ্ছা তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও তো পুরানো দিনের। যে কোন নাটকে সে কোন জায়গায় ধরো ধরো শাহজাহান নাটকে পেয়েছেন এক তখন একদিন মাঝরাতে এক্কা একেবারে একা ভাবছেন যা করে ধর্মের জন্য। যদি অন্য উপ উপায়ে সম্ভব হতো। কে দায়ী আমি এ বিচার ও শব্দ না বাতাসের শব্দই কি কোনোমতেই এই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না রাতে তন্দ্রায় ঢুলে পড়ি কিন্তু নিদ্রা আসেনা। এত স্তব্ধ কেন ও কি আবার সেই দাড়ার ছিন্ন শিড় সুজার রক্তাত দেহ মুরাদের কবন্ধ যাও সব আমি বিশ্বাস করিনা। ওই দাঁড়া আবার আমার আমায় ঘিরে ।

কি সব হাততালি দিয়ে জোরে হেসে ওঠে সাবাস সাবাস এখন বয়স গুলো কোন চুলোয় গিয়ে দাঁড়িয়ে আছে কোথায় গেল টা বছরের শোক কোথায় চিতার আঁশটা । আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ আমার প্রতিভা এখনো মরেনি শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা।

সত্যিই ভালো লেগেছে না আমার আরো মনে আছে জানো সেই শান্ত গভীর পূর্ণতার কথা শোনো জীবনের শেষ যুদ্ধ যাত্রা আগের রাতে সুজার সেই কথাগুলো। পেয়ারা বানু কে বলা আজ তবে হাসো কথা কও গাঁও যা আমাকে এতদিন দিয়ে দিতে গিয়ে ঘিরে বসে থাকতে একবার শেষ একবার শেষ বার দেখা নেই। শুনে নেই তোমার বীণাটি পরো গাও স্বর্গ মর্ত নেমে আসুক ঝনঝাতে আকাশ ছেয়ে দাও তোমার সৌন্দর্যের একবারও অন্ধকার কে ধাদিয়ে দাও দেখি। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও বসো আমি আমার অশ্বারোহীদের বলে আসি আর সারা রাত্রির গল্প করব বলো।

হ্যাঁ গদাই বছরের ছিল তখন বছর বয়স তখন তার বাবা-মা গাড়ির দুর্ঘটনায় মারা যায় ছোট থেকেই ঠাকুমার কাছে মানুষ। ঠাকুমার আদরে তে এক বাদর তৈরি হয়েছে রোজ school এ গিয়ে বসে আর ঘুমায় উপস্থিতি একদিনও যায় না এবারে result এ বড় বড় রসগোল্লা। ঠাকুমাকে শুনতে হয়েছে অফুরন্ত নালিশ এইসব কাণ্ডের পর ঠাকুমা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে উচিত শিক্ষার জন্য গদাই আজগুবি বুদ্ধি বার করে চলল ভূত দেখতে। ছেলের বুকের পাটা আছে অমাবস্যার রাত শ্মশানে মৃতদেহ পুড়ছে তার পাশে মস্ত বটগাছের তলায় বসে আছে গদাই ভুত দেখবে বলে বুঝলে। এমন সময় কে যেন বলে উঠলো গদাই বসে আছিস নাকি এই গ্রামের মোড়ল শ্যামাচরণ আমি বন্যায় গত হয়েছি তবে আমার আত্মা এখনো জীবিত আছে বল দেখি এই শুনে গদায় দুঃখিত ভাবে। ঘটে যাওয়া সব কথা শ্যামাচরণ কে বলল শ্যামাচরণ সব শোনার পর গদাইকে একটা নীল জাদু pen দিল যেটা। যেটা কোন কঠিন প্রশ্নের উত্তরের জায়গায় স্পর্শ করলে তার উত্তর সেখানে ছেপে দেয় এই pen নিয়ে গদাই ঘরে ফিরে গেল বেশ কিছুদিন কেটে যাওয়ার পর গদাই একটা ফন্দি আটে যে তার কখনো। যে তার আর কখনো পড়াশোনা করবে না যেখানেই pen ঠেকাবে সেখানে উত্তর যদি ছেপে যায় তাহলে পড়াশোনা করে বোকামি কাজ তারপর দিন স্কুলে বর্ষাকাল সম্পর্কে রচনা লিখতে দেওয়া হয় গদাই। সেই জাদু pen বের করে খাতায় ঠেকাচ্ছে একি লেখা হচ্ছে না কেন সেই দিন শিক্ষক মশাই তাকে কান ধরে টা উঠবস খাওয়াই school ছুটি হলে সে আবার শ্মশানে শ্যামা চরণের কাছে যায় গদাই বলে। শ্যামাচরণ জেঠু শেষ পর্যন্ত তুমি আমার সাথে এমন কেন করলে শ্যামাচরণ বলল তুমি যে pen এর অসৎ ব্যবহার করেছে যে তুমি যা পারছো না এই জাদু pen টা ব্যবহার করতে বলেছিলাম সবকিছুতে নয়। তুমি তো রচনাটা রচনাটা পারতে না পড়ে pen টার অসদ ব্যবহার করলে কেন গদাই শেষ পর্যন্ত তার সব ভুল বুঝতে পেরে শ্যামা চরণের কাছে ক্ষমা চাইল শ্যামা চরণের কাছে গদাই প্রতিজ্ঞা করল যে আর কোনো। এরপরে গদাই ঠাকুমার কাছে ক্ষমা চাইল এবং ঘটে যাওয়া সব সত্যি বলল তারপর থেকে গদাই মন দিয়ে লেখাপড়া করতে লাগলো ভালো result করে ঠাকুমার মুখে হাসি ফোটাল। গদাই প্রচুর পরিশ্রম করে চাকরি পেল মানুষের মত মানুষ হয়ে উঠলো ইতি কথা হচ্ছে অসাধু ত্যাগ করো করে সৎপথে পরিশ্রমের দ্বারাই জীবনে মানুষ হওয়া যায়। আরেকটা বলছি কুমিরের কত বুদ্ধি এক গ্রামে একটা ছিল বড় পুকুর সেই পুকুরের পাশের ঘাটের কাছে ছিল একটা পেয়ারা গাছ সেই গাছে থাকতো একটি বাঁদর। বাঁদরটি একদিন গাছের উপর শুয়ে ছিল নিচের নদী থেকে কুমিরটি বললো বাঁদর ভাই বাদর ভাই দুটো পেয়ারা দেবে গাছটি বেশি বড় নয় ফলে বাঁদরের শুনতে কোন অসুবিধা হলো না সে বলল। আজ খুব ঘুম পাচ্ছে কাল তোমায় দেব এই কথা বলে বাঁদর আবার শুয়ে পড়ল এদিকে কুমির ও চলে গেল রাতে শুয়ে শুয়ে বাদর ভাবল যে যদি আমি কুমিরকে পেয়ারা দিই। তাহলে গাছের পেয়ারা কমে যাবে তাও আমার পেটে না গিয়ে যাবে কিনা এই কুমিরের পেটে। কখনো। এ কখনো হয় না এটা কাজ করা যায় একটা কাজ করা যায় কাল ভোর বেলা গিয়ে কয়েকটা বিষ ফল নিয়ে আসব আজ ঘুমায় বলে সে ঘুমিয়ে পড়ল সেই রাতে,

গায়ে অর্ধেক লোক দেশত্যাগী হয়েছে কে কোথায় গেছে কেউ জানে না যারা এখনো মাটি কামড়ে পড়ে আছে তারাও যাব যাব করছে ঘরের মানুষ হয় জোরে। কাতরাচ্ছে না হয়তো খালি কোলে মেয়েরা ডুকরে কাঁদছে মুসলমান পাড়ায় ঢুকলে দেখা যায় বাড়ির উঠোনগুলো উঁচু ঢিবি হয়ে আছে। যারা মরেছে তাদের দূরে নিয়ে গিয়ে কবর দেওয়ার সামর্থ্য ছিল না যে কারোর জেলে পাড়া যুগি পাড়া সাফ হয়ে গেছে গায়ের রাস্তায় হাঁটতে হাঁটতে গা ছমছম করে ওঠে। বাড়িতে বাড়িতে আর সন্ধ্যে জলে না শাঁখও বাজে না রাত্তিরে ঝড় উঠলে হারিকেন হাতে ছেলের দল আমবাগানে আর ছুটে যায় না পাকা আম মাটিতে পড়ে পচে যাচ্ছে।

আর ডুগ ডুগ বাজনা বাজেনা ভাগাড়ে গরু পড়েনা চামড়া ভাবে কোথা থেকে হাল বলদ বেঁচে দিয়ে চাষিরা টাকায় সের চালও ঘরে আনতে পারে নি। সব গায়ের সব লোকেরা এক দশা তেমনি আবার গায়ে জন লোক এই দুর্ভিক্ষে তাদের ফুরিয়েছে যেমন আমতলা মইজুদ্দিন ব্যাপারী। ভঙ্গি বাড়ি বাজারের শিল আল ভুষি মালের দোকান চালের কারবার করে দুদিনে সে ফেঁপে উঠলো। দারোগা police কে ঘুষ দিয়ে বাইরে থেকে বস্তা বস্তা চাল এনে মইজুদ্দিন মজুদ করছিল ভাতের অভাবে লোক এখনো। ভাতের অভাবে লোক যখন বাজারে রাস্তায় এসে মাছির মত মরছিল তখন মইজুদ্দিন সেই চাল বেচে টাকা মণ দরে। গাঁয়ের লোক জলের দামে জমি বেচেছে সেই জমি কিনে মইজুদ্দিন হয়েছে হাজার হাজার বিঘার জমির মালিক মইজুদ্দিন টিনের চালা ভেঙে পাকা দালানকোঠা উঠেছে। এক বেলা খিচুড়ি খেতে আর রাত্রি বেলা পড়ে থাকত দোকানে দাওয়াই রাত্তিরে ঘুম হত না ঠান্ডায়, গায়ের চামড়া ফেটে রক্ত বেরত। তার ওপর মাছি বসে বসে দগদগে ঘা হয়ে গিয়ে ছিল আলী হোসেন কে তাই বাজারের লোকজন পাঠিয়ে ছিল রিলিফ হাসপাতালে সেখান থেকে ছাড়া পেয়ে সে এসেছে। রানীনগরের এতিমখানা বাপ-মার কথা জিজ্ঞেস করলে বছরের ছেলে আলী হোসেনকে চোখগুলো ছোট ছোট হয়ে আসে আর বোধহয়। কান্না চাপার জন্য বছরে ছোট বোন হরি দাসীকে কোলে তুলে নিয়ে আদর করলেন আলী হোসেনের বাপ মা ভাই বোন নিজের বলতে কেউ নেই।

তারপর চালের দাম হলো চল্লিশ াকা নস্কর নস্কর রা গায়ের বড় জোরদার তাদের পা ধরে গৌরাঙ্গর বাবা কত কাঁদা কাঁদা করলো। দুই শের ধানও তারা কর্য দিল না তারপর থালা বাটি সব বিক্রি করেও যখন আর বাঁচা গেল না তখন গৌরাঙ্গর বাবা। গলায় দড়ি দিয়ে মরল গৌরাঙ্গর ছোট বোনটাও দিন পরে মারা গেল গৌরাঙ্গর মা। কদিন খুব বুক চাপড়ে কাঁদাকাটা করলো তারপর কোথায় যে চলে গেল গৌরাঙ্গ আর খুঁজে পেল না। চা পরে পড়ছি। আচ্ছা।

কী করছো? হ্যাঁ এইজ মাঠেই বসে আছি কি আর করবো।

একটু অসুবিধায় আছি তো তাই মাঠে বসে আছি। আমি একটু এসেছি বুঝলা মানে মানে কি বলবো আমরা খেলি তো ফুটবল খেলি দিয়ে ধরো মাঠ টা একটু খারাপ হয়ে গেছিলো তো আমাদের কে

ও আচ্ছা মানে ঠিক করতে তো পুরো মাঠ টা?

ও ভালোই করেছো আমিও তো বসে ছিলাম একা ভালো লাগছিলো না তাই, দিয়ে খাওয়া দাওয়া করেছো?

hello

তো আমি কি বলছিলাম যে হ্যাঁ যে বলছিলাম তোমার ওই company টা হ্যাঁ company টা নতুন যেটা খুললো এর সামনে? হ্যাঁ হ্যাঁ ওটাই ওখানে তো তুমি কাজ করো? না ওখানে তো আমি করিনা ওই রামপুরহাটের এর ওখান করি ও রামপুরহাট এর ওখানে না হ্যাঁ

যেখানে আমাদের gas factory ছিল না রামপুরহাট যেতে

ওখানে একটা smart point shopping mall এর মতো খুলেছে ওখানে খুলেছে? হ্যাঁ একটা নতুন মানে shopping mall এর মতো মানে যা চাই তোমার সবই আছে ওখানে চার তলা building করেছে কিন্তু সব ওখানে শুরু করেনি ওপর গুলো সব খালি পরে আছে নিচের তলা টা শুধু করেছে smart point বলে নাম খুলে দিয়েছে তো ওটাতে মানে সব রকমের যা ইচ্ছে তোমার সব আছে আমি তো গিয়েছিলাম

তাই নাকি ও হ্যাঁ হ্যাঁ দেখেছি তো এটা মানে নতুন তাহলেউদ্বোদন হয়েছে নাকি?

হুম আর তোমাকে যেটা বলছিলাম না সেই আমার একটা দাদা করে সেই reliance company তে হ্যাঁ সেটা কী বলছিলে আমাকে তো সেদিন হ্যাঁ তো ও আমাকে phone করে ছিলো বুঝলা দাদাটা phone করেছিলো তো বলছে তোর পড়াশোনা কত দূর কি হলো তো বললাম যে এত কিছু হয়ে আছে তো আমাকে বললো যে ঠিক আছে আমি তোর সব কিছু বলেছি, এতই কি করিস না করিস সব কিছুই বলেছি তো বলেছে অসুবিধা হবে না তো graduation টা complete করতে বললো বুঝলা যেটা বলছিলাম তোমাকে। তো তোমাকে তো বললামই আমি আমি যে graduation টা complete করো এখন কিছু করোনা কারণ দ্যাখো চার পাঁচটা মাস তার জন্য তোমাকে মানে এটা যদি না করো তোমাকে মানে পস্তাতে হবে হ্যাঁ বলছে আমাকে phone করে বললো যে দেখ কাজ ওখানে অনেক কিছু আছে হ্যা এবার তুই যদি graduation টা complete করিস তোর যদি certificate থাকে তো তুই যদি মানে নিয়ে নিয়ে আসতে পারিস না তাহলে তোর ভালো একটা কাজ আমি দেখেছি মানে মানে ও তো একটা manager ই মানে কি বলোতো তোমার যে টাকা পয়সা হয় না মানে একটা manager হিসাবে করে আমার দাদাটা তা ও বললো যে ওরকম একটা post এ তোকে দেবো মানে দেবো কি মানে বলেছে ওদের sir কে তো বলেছে ঠিক আছে অসুবিধা হবেনা তোর graduation কিন্তু must লাগবেই এটাই বলছে

হ্যাঁ cash manager হ্যাঁ বলছে এছাড়াও তুই কাজ পাবি তোর ধর যেমন এইরকম guard জামাকাপড় যে guard দেয় না home guard গুলো ওগুলো পাবি তো ওগুলোনে সে রকম পাবিনা তো তুই এই চার পাঁচটা মাসের জন্য বেকার কেন করবি? একটু কষ্ট করে কর তারপর তখন চলে আসবি। হ্যাঁ সেটাই তো ও গুলো মানে সেই সারাদিন দাঁড়িয়ে থেকেই তো দিন শেষ। হ্যাঁ ওটাই ওটাই বলছি আমি আর আর একটা বলছে যে দুটো কাজ দেখেছি তোর জন্য বলছে একটা cash manager আর একটা যে বলছে না যে CCTV camera থাকে না হ্যাঁ হ্যাঁ camera manager যেটা হ্যাঁ ওটাতো তোমার building টা তো তোমার পাঁচ তলা না ক তলা আছে একদম পুরোটাই কাজ চলছে ঠিক আছে তো এবার ধরো যত CCTV camera হচ্ছে সব কিছু যে মানে computer কাজ আমার তো certificate আছে computer এর তো বলছে তাহলে তোর ওটা তো ওটাও করতে পারিস বা manager ও করতে প্যারিস সেটাই বলছে তোমার কি তোমার তো যা মানে বেতন যেটা তে বেশি কিম্বা যে একই হয় যেটো তে বলবে সেটা তেই চলে যাবে হ্যাঁ ওটাই ওটাই বললো তবে ওটাতে একটু কষ্ট হবে বললো যেটা সে CCTV footage কারণ অনেক তো হবে তো এবার সব দেখা শোনা এইরকম ব্যাপার আর বললো manager ই তে হবে অতটাও problem হবে না তবে একটু কম বেতন উঠবে একটু বেশি এটাই বললো হ্যাঁ ওটা তো এবার দ্যাখো risk তো আছে অনেক কারণ দ্যাখো তোমাকে অনেক কিছু সামনা করতে হবে কারণ দ্যাখো তো এবার এবার কি বলতো এবার ওটা তো পুরো আমার দায়িত্ব থাকবে না এবার যত ওরা তো আর কিছু দেখবে না এবার ধরো office এ আমি থাকবো এবার ধরো আমাকেই সব কিছু দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে এরকম হ্যাঁ ধরো তোমার office এই যা কিছু হবে তোমাকে আগে বলবে হ্যাঁ সেটাই তো এভাবে আমাকে phone করেছিল দিয়ে বললো আমি বললাম ঠিক আছে তাহলে আমি দেখি চেষ্টা চেষ্টা করি কি আমি তাহলে একটু কষ্ট করে graduation complete করি হ্যাঁ সেটাই ভালোই করেছো তুমি তো ইয়ে হ্যাঁ আর একটা কথা সেই বলছিলাম না যে মাড়গ্রাম এর তোমাদের গ্রামে যে খেলা তা হচ্ছিলো football তো ওখান থেকে আমি final খেলা টা দেখেত গেছিলাম ঠিক আছে তো ওখানে দেখলাম যে তোমাদের গ্রামের একটা team ছিল তো ওরা মানে সব মানে কি এগারো জন খেলে তো তার মধ্যে চারটে না পাঁচটে বলছে না Naigerian না কি বলে না player কালো কালো সেই দেখতে দেখবা

হ্যাঁ ওদেরকে নিয়ে এসেছিলো বুঝলা তো final এ গিয়েছিলাম তো বেশ ভালোই লাগলো খেলা টা দেখতে তুমি তো আসোনি বলছো হ্যাঁ আমার ওই সেদিন যেতে পারিনি যেগুলো নিউজিল্যান্ড এর এসেছিলো আমার friend এর একটা হয় ওর মানে ওর সাথে সম্পর্ক আছে ভালো ওদের ও তো ওরা বেশ ভালোই খেলছিল কিন্তু। হ্যাঁ ওতো দূর থেকে এসেছে নিয়ে এসেছে এরা ভালো না খেললে তো নিয়ে আসতো না। হ্যাঁ সেটাই আর তোমাদের এমনে মানে কি বলতো আর ওখান কার মাঠ টাও খুব সুন্দর বুঝলা মানে একদম football খেলার মাঠ একদম উপযুক্ত মাঠ তার পর যে national খেলা হয় না যে তোমার television এ খেলা গুলো হয়না

মাঠ তা আরও তো অনেক বড়ো ছিল মাঠ তা ওই side গুলো যত ঘর দেখছো ওগুলো ওই মাঠটা র জায়গা কিন্তু ওই দখল করে করে করেই শেষ করে মানে এখন ঘিরে দিয়েছে দেখছে যে এবার যদি না ঘিরি তো দেখব ওই ডাঙ্গা টাই থাকবে না হ্যাঁ সেটাই আমাদের ও মাঠ টা ওত্তোটা খারাপ না হ্যাঁ মানে আমাদের মাঠটা আছে মানে কি তোমাদের ওই মাঠ টা তে বালি বেশি আছে মানে বালি দিয়ে মাঠ টা খুব সুন্দর মানে দেখতে লাগছে আমাদের এখানে কি বলতো আমাদের এখানে ধরো ওত্তো টা তো আমরা খেলিনা বলতে গেলে খেলি এবার ধরো আমরা boot boot এ আমরা খেলছি তবে হয়তো একটু ঘাসটা হয়তো মোরে গেছে তো আমাদের ground টা কিন্তু ধরো goal keeper যে জায়গা টা আছে ওটা একটু খারাপ আছে বুঝলা হ্যাঁ ওটা তো হবেই খেলতে গেলে তো জায়গা তা ঠিক করে রাখতে হবে খারাপও হবে তো আমরা ভাবছি কি জানোতো আমরা ভাবছি যে আমাদের যে আবার coach আসবে তো ভাবছি যে মাঠ টা মানে কি বলতো মানে এখনোও আমরা কিছু দিন rest দেবো বুঝলা দিয়ে মাঠ টা ভাবছি গোটাটাই একদম

তো ওটাই ভাবছি যে sir তো এখন আস্তে দেরি আছে বললো এই মাস টা পুরো আমার খেলা আছে তোরা এখন practice কর তো আমরা ভাবছি

হ্যাঁ তা সেটাও ভালো করেছো ওগুলো মানে মাঠ না ঠিক রাখলে তো খেলোও ঠিক হবে না ওটাই তো এখন ভাবছি যে করবো দিয়ে সব কেমন আছে? হ্যাঁ সব ভালোই আছে আর আমাদের এখানে তো একটা tournament শুরু হচ্ছে আবার হ্যাঁ আমাদের গ্রামে শুরু হয়ে গিয়েছে বলতে মানে ওদিকে তো football হয় আমাদের গ্রামের ওই side এ ওদিকে তো ওরা football খেলে আমাদের গ্রামের এই side যেগুলো আছে মানে football ওত্তো খেলে না সব cricket ই খেলে ও বলছি মানে তোমাদের যে ground টা আছে যে তোমার বলছো মাড়গ্রাম এর তো ওটাতে মানে এমনি বড়ো বড়ো তো খেলা হয় এইসব একটা করে tournament করে খেলা হয় বলো? মানে ওই মানে football খেলা যে মাঠ টা বলছো ওখানে মাদ্রাসার ওখানে school র পাশে তো ওখানে মানে বারো মাস রোজই খেলা হয় রোজ মানে football একদম মানে রোজ মানে dailydaily চলে নাকি? হ্যাঁ রোজ সকাল থেকে সারা রাত এই রাত বলছি সারা দিন চলে

দেখছি সকাল এ ভোর এ practice করলো আবার দুপুরে আসছি তো দুপুরে দেখছি practice চলছে আবার সবাই বলে যে বিকালে ও practice চলে মানে সবসময় practice চলে নাকি?

সেটাই দিয়ে তুমি তো এখন তাহলে মাঠেই আছো নাকি বসে তাহলে হ্যাঁ এই যো একটু মাঠেই বসে আছি আর এই tournament টা শুরু হয়েই গেছে এখন দুদিন হলো খেলা আবার আজকে নেই তো আজকেও ছিল টু মাঠের একটু problem ছিল তার জন্য আজ কে নেই কালকে থেকে আবার হবে আচ্ছা বলছি tournament ও মানে এমনি সব team booking হয়ে গাছে না কি বলতো তুমি জানো কি? হ্যাঁ team না booking হলে তো খেলা শুরু হতো না কাটার জন্য থুয়েছে রেখেছে ও তা আমি কি বলছিলাম যে আমরা তো ধরো এখন বলছি যে আমরা তো ধরো এখন বলছি যে আমাদের ground ঠিক করবো তো খেলাতো হবে না আমাদের তো আহ আমরা ভাবছি যে তাহলে কোনো জায়গা tournament পেয়ে ধরো ওখানে খেললাম ধরো ওখানে খেললাম এভাবে practice চলে তাহলে ভালো হবে তো তুমি কি একবার ওদের কাছে যেতে পারবা দিয়ে বলতে পারবা যে আমাদের একটা team দরকার মানে আমার একটা friend লেবে মানে team নেবে এভাবে কি বলতে পারবা? তাহলে হলে ভালো হতো আমরা নিতাম একটা এখানে তো football খেলা হয়না আমাদের এখানে তো cricket খেলা হয় football খেলা বলতে গেলে তোমকে তাহলে ওই মাদ্রাসার ওদিকে ওখানেই খেলতে হবে ওহ তুমি তাহলে tournament মানে cricket tournament বলছিলা নাকি? হ্যাঁ cricket tournament আমাদের এদিকে হয় বললাম না তোমাকে জি গ্রামের ওই side করে football খেলা হয় আর আমাদের এই side cricket খেলায় হয়। ও সেটাই করে আমি আমি ভাবছিলাম football খেলায় tournament চালু হলো cricket এ tournament ঐদিকে হবে মনে হয় শুরু তো ই বলছি আমাদের গ্রামে কিন্তু ইয়ো খেলে বুঝলা আমাদের গ্রামে কিন্তু cricket ও খেলে মানে কি বলতো আমরা ধরো ভোরে practice করিতো এবার ধরো খেলা তো খেলা জিনিষটা সবাই ভালোবাসে এবার হয়তো আমি ভালোবাসি football হতো তুমি ভালোবাসি cricket ঠিক আছে তো আবার ধরো আমরা আমরা ধরো ভোরে খেলি football বিকালে কিন্তু তোমার আরো সেই যে senior আছে আমাদের সত্যি কিন্তু ওরা cricket খেলে ওরাও কিন্তু আমাদের কে আমাদেরকে বলছিলো যে পাস তাহেল বলবি আমরাও তাহেল তোদেরকে বলবো তো ওরাও কিন্তু বলছিলো আমাদের তো তুমি একবার দেখবা তুবুও দেখবা একবার হ্যাঁ ওদেরকে বলে আছে নাকি team ফাঁকা হ্যাঁ team তোমরা বললে একটা ব্যবস্থা ফাঁকা না থাকলেও একটা ব্যবস্থা করে দেবো ওখান থেকে বাড়িয়ে দেবো কোনো ব্যাপার নেই